ঠিক আমি এই ভাবে কয়দিন টিকবো জানিনা আমিও আসলে free চিন্তায় আছি যাই করি সেই দিকেই বিপদ তুমি যদি ইয়ার কথা চিন্তা করো আমাদের দুজনে যে যেই পরিমাণে চা খাচ্ছি যে পরিমাণ আমরা গরম পরলে তো যেই পরিমাণে coke খাই এগুলোতে যে sugar টা থাকে sugar কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর সব চিনি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর প্রতিদিনই চিনি খাচ্ছি সেই জন্য আমাদের বলতে হবে চিনি না।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

এটা মিশে গেছে হ্যাঁ চিনিটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই হুমকিস্বরূপ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 আল্লাহ তো আমি তো আমি তো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 ইটা আসলে তাহলে আমাদের অবস্থা টা দেখো ফল যে খাবো এইসব দুই নম্বর ফল খেয়েও তো হবে না একটা গাছের পেয়ারা খাইতাম আম খাইতাম কত মজা ছিল এখন খাই নকল টাকা দিয়ে বেশি স্বাস্থ্যের জন্য আবার ক্ষতিকারক হ্যাঁ ওষুধ পত্র দিয়ে পাকায় তোমারে ধরায় দিচ্ছে কয়দিন আগে যে COVID ছিল এটার তো এখন কি অবস্থা আসলে আমি তো সেরকম খোঁজখবর নিই না COVID এর অবস্থা ওটার তো এখনো কোনো কিছু আবিষ্কার হচ্ছে কি ওটার প্রতিরোধ করার মত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

আমরা এভাবে সাথে কাজ করি তাদের আহ তিনজন হম তিনজন আক্রান্ত হয়েছি সুস্থ হয়েছে প্রায় এখন China তে প্রকোপ টা বেশি চলতেছে এর এটা কি China র মানুষ সহ্য করতে পারে না নাকি China তো আসলে থাকে না জিনিসটা এই বেপার টা আমি আসলে নিজেও বুঝিনা তবে সবকিছুতে কি যে কি হয় সেটাও বুঝি না ধরো peniliciline এর যেমন চিন্তা করো

recording আবিষ্কার হইল সবাই ব্যবহার করল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 সেই দাম তো হওয়া উচিত না কারণ insuline অনেক আগেই আবিষ্কারইতো এখুন তো insuline এর দাম কমে যাওয়ার কথা কিন্তু insuline এর এমন দাম যে আসলে সবাই সবাই যে আসলে এটা নিতে পারে না হ্যাঁ এই sector টা আসলে একটা ব্যাপসার জায়গা হ্যাঁ but এই ধারণা আসে যে কোনো insuline এর দাম এতো বেশি দাম

হ্যাঁএটা পুরোটাই এই sector তাই আর কি ব্যাপসা পুরোটাই অনেক কিছু তারা চাইলে দাম তারা কমাইতে পারে কিন্তু তারা করবে না insuline নাকি যেন এরকম বেপার যারা বানাইছিলো তারা ওটার যে সত্য তা কি যেন ছিল ওরম কয়েকটা company আছে তিনটা না চারটা আছে ওইটা আসলে সবাই ওই formula করে formula টা ব্যবহার করে আসলে নতুন করে বানাইতে পারছে সবাই যেটা করতেছে ওইটা কিন্তু ওটাকে নকল করার চেষ্টা করতেছে but ultimately তো হয় না আসলে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 তবে আশা করা যায় একদিন কমবে হ্যাঁ cancer এর টা কিন্তু চাইলে তারা পেট ভরতে পারে

আর তো আমি তো কিছুই আসলে সামনে দেখি না যেখানে দুই দুই ধরনের আসলে ব্যবস্থা নেওয়া যেতে পারে একটা হচ্ছে সরকার সকারের আরো বেশি কাজ করা দরকার এসব নিয়ে হ্যাঁ সরকারের হচ্ছে সব কিছু ওই ভাবেই তদারকি করা তারপর পর আমাদের নিজেদেরও কিছু করার আছে তবে কি করার আছে আমি নিশ্চিত না আমার যেটা মনে হয় যে আমাদের সবাই কে আবার সেই আগের কৃষি কাজে ফায়ার যাওয়া দরকার

হ্যাঁ আমার কাছে এটাই মনে হয় যে সবার নিচ থেকে বিষয়টা নিয়ে সচেতন হইতে হবে পাশাপাশি সরকার যদি এই বিষয়য়ে পদক্ষেপ নাই তাহলেই আমরা পাবো সুস্থ জীবন হ্যাঁ আমাদের আসলে শরীর এর চর্চা করা দরকার একটু চেষ্টা করার দরকার যতটুকু পারি আমাদের নিজেদের সচেতন হওয়া জরুরি হ্যাঁ অসুস্থ কর খাওয়ার ভাজাপোড়া এসব খাওয়া যাবেনা ঠিক আছে তাহলে সুসাস্তর সুস্বাস্থ কামনা করছি তোমার বাসায় যাবার পরে ভালো মতো খাবো

okay আল্লাহ হাফিজ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

আমার order দেওয়ার ছিল, আমি জানতে চাইছিলাম আপনার ওখান টাই বিরিয়ানি কোনো আলাদা করে কি combo আছে। বা কি কি কেমনি ratings আছে আপনি একটু বলতে পারবেন? ওটা এক ধরণের veg পুরো হলো মানে vegetable আচ্ছা পনির ও থাকবে আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে একটা হলো আলু বিরিয়ানি একটা vegetable আর একটা পনির বিরিয়ানি আর বাদ বাকি তা একটু বলুন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা! আচ্ছা আর একটা, বুঝলাম আচ্ছা, আপনি যে বলছিলাম, আপনার চিকেন বিরিয়ানি যেটা আছে, তাতে কি মানে? আলাদা করে এক সাথে কি আলু আর আলু ও থাকবে আর ডিম্ থাকবে কি? কি ওটা আলাদা করে extra order দিতে হবে?

আর মটন বিরিয়ানি তেও তাই নাকি, কি ওর জন্য ও মানে একটা পাওয়া যাই যেমন usually হয়।

আচ্ছা আচ্ছা বুঝলাম, আমি যে বলছিলাম কি আপনাদের আচ্ছা এটা বিরিয়ানি হলো, আপনাদের কি বিরিয়ানির মধ্যে ওই রায়তা জিনিস টা দেয় কি? আচ্ছা, সে বুঝলাম তা আমি বলছিলাম যে আআ আপনাদের যে combo টা আছে ওর মধ্যে ওর ছাড়া যদি single. আপনাদের এটা তো normal হলো আপনাদের কি combo কোনো offer চলছে যেমনি,

না আমি সে বুঝতে ~বলতে চাইছিলাম যে combo মধ্যে আপনাদের কি মানে কি আলাদা করে চিকেন চাপ বা চিকেন কোষা এমনি কোনো আলাদা ও জিনিস এখন কি available আছে কি? না না আমি আলাদা আলাদা আপনি জানান তারপর আমি ভেবে চিনতে আপনাকে বলছি,

না আমি যে chicken চাপ চাইছি, chicken চাপের. আচ্ছা চার টা piece আর ইয়া ত আর মটন এর কেমনি কি rate আছে মটন কোষা? মানে একটা plate এ দু piece থাকবে, তো এইটা আর মানে এইটা কি just দু piece এর plate এর আছে কি? বা four plate এর four plate আমি বলতে চাইছিলাম, এ চার piece এর plate এর নেই নাকি? আচ্ছা সে বুঝলাম, আচ্ছা আচ্ছা বুঝলাম, ও ও বুঝলাম আমি তাহলে বলছিলাম যে আমার তো order করা আছে তাহলে আপনি order টা একটু লিখুন আমি কি কি বলছি,

Plate chicken বিরিয়ানি,

এটা হলো, আর আপনি আর তিন রায়তা দিয়ে দেবেন। আর ওখানে আমি বলছি কি ওই খান টা, আপনি আমাদের সাত টা তো তাহলে, দু plate আমার chicken করে দেবেন। Chicken চাপ করে দেবেন আর মটন, হ্যাঁ আর তিন plate chicken sorry মটন কোষা করে দেবেন। এবার একটু ভালো

আ আ চাটনি না না থাকুক সে নয় বাদ দেওয়া আমি যেটা বললাম আপনি ওটাই এখন করে দিন। আ thumbs up না না আপনি আপনাকে যেটা বলেছি আপনি সেটাই করে দিন।

একটা কাজ করুন আমার address টা লিখে নিন আমার যেখানে delivery হবে হ্যা sixty-four by three হ্যাঁ হ্যাঁ হ্যা চৌষটি। পুকুর main road.

তিপান্ন, নিশ্চই আপনি লিখুন phone number টা six five, Zero two eight onetwo one.

আমি বলছিলাম কি order fee কি আলাদা করে কোনো দিতে হবে order charge delivery charge? আচ্ছা বুজলাম তাহলে ঠিক আপনার আপনাদের delivery সাথেই তাহলে আমি cash and delivery দেব আর, আর বলছিলাম যে আপনি একটু আহ একটু জিনিস request ছিল একটা একটু যত তাড়াতাড়ি একটু delivery তা হলে তত ভালো হয় ঠিক আছে okay thankyou, welcome. Hello hello. আমি ভালো আছি, অরবিন দা, বলুন কেমন আছেন? আর শরীর টা, কেমন আছে আপনার? কি কি চলছে এখন সব কিছু বলুন কি রকম আছেন? ঐটা তো ঠিকি কথা দাদা, আর বলুন কি রকম news ফেউজ আছে, কি গরম খবর আছে?

আর বলুন না যে অবস্থা আছে কিন্তু কালকের match টা খুব হলো হয়েছে, ঠিক তো, মানে, এতো ভালো ম্যাচ হয়েছে কি খেলেছে মানে আর্জেন্টিনার তো first এটাই মানে একদম দেখিয়ে দিয়ে ছিল কি একদম, ছিডে ফেলে দেবে ফ্রান্স কে আমি ভাবতেই পারছিলাম না কি ফ্রান্স এরকম খেলবে আর জার্মানি এরকম করে হারাবে কিন্তু, second half এ উহ ফাটিয়ে দিয়েছে তো আমি বুঝতে ছিলেন না যে একা মারাবে একদম ফাটিয়ে দেবে, ওর নাম তা কি ছিল, মারাবে ছিল তো? খেলেছি মাইরি, একদম ফাটিয়ে দিয়েছে,

দুরন্ত কিন্তু যে দুরন্ত, মানে team টা হয়েছে, আমি বিশ্বাস করতে পারলাম না কি এরকম match হবে যে মানে,

হেঁ, হে, এবার ও খেলবে, খেলবে না মানে ধোনির মতো টানছে,

ওটাই তো বলছি, মানে ধোনির মতো যে টানছে,

হম হম হম হম হম

হেঁ, একদম ঠিক কথা, কখনো বুঝতে পারি নি কি এরকম বেপার হবে, যে এতো ভালো খেলবে, মানে একদম থেকে উঠে বসে গেছে, একদম, এরকম বেপার ছিল, মানে কি করে যে কত যে মানে হবে, আমি বুঝতে পেলাম না, আর যা খেলেছে, যা মেরেছে, যে penalty shot করেছে,

হূ, হূ, হূ একদন মানে কেউ ভাবতে পারে নি কি মানে সবাই বলে ছিল যে শেষ হয়ে গেছে, এবার কথা শেষ, মানে এরকম news শুনে, আর কিছু বলা যাবে না,

ওটাই তো বলছি মানে এতো ভালো news শুনেছি, কি শুনে অবাক হয়ে গেছি, এবার কালকের news আপনাকে আমি বলছি, শুনে আপনি অবাক হয়ে যাবেন,

কিন্তু ওই খানে কি যে বলবো, মানে ঠিকি আছে যা আছে, ঠিকি আছে কিন্তু ওটাই আছে বেপার টা কি যে হবে, আর কি বলার ছিল দাদাভাই ইন্ডিয়ার match টা দেখছেন ক্রিকেট? হেঁ, ইন্ডিয়া জিতে গেছে, ইং~ বাংলাদেশ হেরে গেছে, ইন্ডিয়া খুব ভালো ভাবে জিতেছে, অনেক run score করেছে, দুশো বিরাশি run দিয়ে জিতেছে ইন্ডিয়া, মানে প্রথম match, চারশো চার run মেরে, ইংল্যান্ড কে তাড়াতাড়ি হারিয়ে দিয়েছে, তার পরে second inning এ বেশি মারলো না আটশো বিরা~দুশো বিরাশি run মেরে পাঁচশো run এর target দিয়ে ডেল, তার পর ওদের কে নাড়িয়ে তিনসো run এ knockout আহ কি খেলেছে, একদম ফাটাফ্যাটি খেলেছে একদম নড়িয়ে দিয়েছে, কিন্তু জানেন দাদাভাই, বুলেট ট্রেন আসছে ইন্ডিয়া তে,

বুলেট ট্রেন চলবে, যেখানে ninety-eight percent মানে এখানে track টা তো আলাদা থাকবে না, track টা একদম আলাদা বসবে এখানে, হুঁ, Track টা আলাদা বসবে, আর বলতে যাচ্ছে কি পাঁচশো দশ kilometer এর যে থাকবে লাইন টা, ওটা পাঁচ ঘন্টা থেকে ছ ঘন্টায় complete করবে বুলেট ট্রেন, পাঁচ ঘন্টা, না ওর থেকেও কম বলছে পাঁচ ঘন্টায় পাঁচশো kilometer এর distance টা শেষ করে দেবে, উল্টা বলছে কি ninety-nine percent land acquire হয়ে গেছে, যেহতো land টা তো public কের এ থাকবে না, land prepare হওয়ার দু percent এক percent বাকি আছে, ওটা টেকার টাকা দিয়ে ইন্ডিয়ান রেলওয়ে গভর্মেন্ট শেষ করে দেবে, কিন্তু land ready হয়ে গেছে, এবার যদি কাজ চালু হয়, তাহলে ভেবে রাখুন কলকাতায় মনে হয় ধুকে, এখন না দশ বছর পরে, ট্রেন টা,

ওটাই তো এতো, এবার বলুন মুম্বাই-আহমেদাবাদে আদানি-আম্বানি উঠেছে, ওই খান থেকে তৈয়রী হয়েছে আর ওই খান থেকে, কলকাতায় আস্তে ওদের কে কুড়ি বছর লেগে গেছে, এবার আদানি এসছে দিদির সঙ্গে হাত মেলাতে, তাহলে কতক্ষন time লাগবে বলুন তো?

পরে কলকাতায় যে thinking আছে politics আছে, আদানি আগে দেখুন, পালিয়ে না যাক টাটার মতো, সেটাও আছে, যদি পালিয়ে যাই, তাহলে আর কথার কিছু বলার নেই, এটাই তো বেপার আছে দাদাভাই, যদি এরকম হয় তাহলে কি হবে?

ওটাই তো, আগে তো টাটা কে পাঠিয়ে দিয়েছে, এবার দেখা যাক যদি আদানি চলে যাই, তাহলে কি যে হবে?

News এ always এসে যাচ্ছে দিদি এই করছে, সেই করছে, হেনা-টানা, কিছু করতে পারছে না, তাহলে, কি আমরা metropolitan এ থাকছি বোলো তো, আমাদের থেকে খুব ভালো তো বিহার আছে, রাঁচি আছে, ওডিশা আছে,

হেঁ, বন্দ হয়ে গেছে সবার, হূ, কিসের জন্য famous নেই বলুন তো এই বার, যে কাজ আমাদের থেকে হয় না ওই কাজের জন্য famous আছে, হম ওটাই আছে, আমরা সব করবো কিন্তু খাটবো না, হেঁ, এরকম বেপার, করবো সব কিন্তু খাটবো না, খাটলে অসুবিধে আছে আমাদের, খাটবো না, তাহলে কি যে হবে আমাদের থেকে বলুন তো?

করবো সব কিছু খাটবো না, তাহলে হবে তা কি আমাদের থেকে, দেখা যাক কি হয় দাদাভাই, চলুন দাদাভাই রাখছি এবার, নিজের ভালো থাকুন সুস্থ থাকুন, যদি কিছু খবর থাকলে বাটন আমাকেও, ঠিক আছে okay দাদাভাই,

Okay দাদাভাই okay দাদাভাই okay রাখছি, হ্যাঁ আম্মি কেমন আছো? একদম ভালো আছি, তা তোমার খবর কি বলো তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি অনেক দিন পর তোমার সাথে কথা হচ্ছে তা বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে। তো তোমার বাড়িতে সবাই ভালো আছে?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 খবর আর কি হবে এই তো বাড়িতে বসে বসে সময় কাটাচ্ছি।

হ্যাঁ না থাকার কিছু নেই দেখো আমারও জীবনে অনেক কিছু ঘটনা ঘটে গেছে আর স্মৃতি যদি দেখতে দিক দেখতে চাও তো ও রকম অনেক স্মৃতি আছে এ যেমন যেমন ধরো আমি একদিন, আহ এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম ঠিক আছে মানে আমি আমার জীবনে প্রথম ধরো আহ পুরী গেছি বেড়াতে তো ওখানে তো আমি সে রকম কখনও সমুদ্রে দেখেই নি তো আমার ঐ সমুদ্র দেখলে কিন্তু খুব ভালো লেগেছিলো মানে আমার জীবনের ঐ একটা খুব ভালো একটা মুহূর্ত যেমন সমুদ্র সাথে অনেক টা সময় কাটিয়েছি ওখানে আহ সমুদ্রে স্নান করেছি